এবং সামনে কতগুলো অটো দাঁড়িয়ে রয়েছে কিছু লোকজনকে দেখতে পাওয়া যাচ্ছে একটি বয়স্ক লোক বসে রয়েছে একজন খাঁচা বিক্রি করছে।

এটি একটি নাচের নৃত্য শিল্পের কেন্দ্র। এখানে বাচ্চারা একজন মহিলার নেতৃত্বে নাচ প্র্যাকটিস করছে।

এটি একটি ক্লাস রুম -এর ছবি এখানে একজন স্যার দাঁড়িয়ে রয়েছেন এবং প্রচুর ছেলেরা রয়েছে।